তারপর মেয়েকে নিয়ে চলে যায় মেয়েকে নিয়ে যায় ও রানী কে নিয়ে নিজের বাড়িতে এসে যায় রাস্তায় অনেকে দেখে ছোট ছোট ঘর আছে উনি ভাবছে কোথায় বাবাটা আমাকে বিয়ে করে দিয়েছে আমি বাবার কথা মেনেছি না এবার

ওই ছেলেটা একটি মেয়েকে বিয়ে করে, রানীকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে ও নিজে বাড়িতে নিয়ে আসে দেখে একটা রাজার মেয়ে কি করে থাকবে ওটা ভালো করে ওর সঙ্গে মা কে বলে আমি বিয়ে করে এসেছি এ উনি বড়ো ঘর থেকে এসেছে ও রাজার মেয়ে আছে মা বলছে রাজার মেয়ে আছে তো তুমি কি করে বিয়ে করেছো আমি পরীক্ষা করছিলো পরীক্ষায় জিতেছি তাই জন্য আমি বিয়ে করেছি এবার কিরকম ভাবতে পারবে বড়ো রানী রাজার মেয়ে ও বলছে আমি যেখানে রাখবো থাকতে হবে ওকে ও আমার মেয়েই আছে আমার পত্নী আছে আমি যেখানে রাখবো ওখানেই থাকতে হবে ওকে

আমি সব বারণ করেছি, আমি বলেছি আমি কিছু নেবো না কেন কে আমি ওখান থেকে যাচ্ছিলাম সবাইকে মুখ দিয়ে শুনছিলাম রাজা সবাইকে ডেকেছে ওখানে আমি যাচ্ছিলাম আর ওখানে পরীক্ষা চলছিল, আমি তীর আর কামান এ ওস্তাদ ছিলাম তাই আমি পরীক্ষায় জিতে গেছি

শুকনো রুটি খেতে পারবে? রাজার মেয়ে অনেক ভালো ভালো খাবার খায়, আমরা ওর কোথায় গিয়ে দিতে পারবো মেয়েটা সব কথা শুনছিল, রাণীটা তারপর রানীটা যা গয়না পরে ছিল সব গয়না বের করে কাপড় দিয়ে বেঁধে বাইরে এসে দিয়ে দেয়, বলছে ইটা আপনি নিয়ে নেন ইটা বিক্রি করে ঘরটা ভালো করে ঘরে যা লাগবে আপনি নিন তারপর এরকম ও বলছে না তোমার যা আছে তুমি রাখো তোমার গয়না আমরা কি করে নেবো আহ আমার ছেলে যা নিয়াসবে ওটাই তোমাকে খেতে হবে, ঠিক আছে যা ওর তো এই কাজ আছে, কাজ করতে যায় জঙ্গল এ, তীর কামান লাগে বিক্রি করে তার পর কিছু খাবার নিয়ে আসে অনেকদিন এরকম চলছিল রাজাটা ভাবছে আমার বড় মেয়ের তো বিয়ে হয়ে গেছে এবার সাত মেয়ে আছে সব্বাই কে বিয়ে করতে হবে এরকম আমি পরীক্ষা করে করবো তো সব গরিব ঘরেই চলে যাবে, বড়ো মেয়ে কিরকম আছে আমি যেয়ে দেখবো এবার আমি ছোট মেয়েকে বিয়ে করিয়ে দেব তারপর সবাই গিয়ে খবর করে আমার মেয়ের বিয়ে আছে আপনার সবাই আমি সবাই এসে সবাই বড়ো বড়ো রাজাকে ডাকে, এবার কাউকে ছোট গরিব ঘরে বলেনা তারপর এবার সবাই বড়ো বড়ো রাজা এসেছে, রাজার সঙ্গে কথা বলছে যে আমার সঙ্গে রাজমহলে থাকবে ওর সঙ্গে বিয়ে করবো, কোনো রাজা রাজি হয়না বলে না এরকম হয়না আমরা নিজেই রাজা আছি রাজমহলে এরকম থাকবেনা, তারপর রাজাটা ওকে বলে ঠিক আছে তারপর তারপর অনেক দেড় পর একটা রাজা বলে আচ্ছা ঠিক আছে আমি বিয়ের পর এখানে থেকে যাবো ছোট রাজা ছিল ও রাজি হয়ে যায় ও সবাই রাজা থাকে, সাত মেয়ে থাকে সবাই এরকম ভাবে বিয়ে করিয়ে দেবে সব মেয়ের বিয়ে করিয়ে সবাই রাজ্ মহলে থাকে শুধু বড়ো মেয়ে গরিব ঘরে চলে যায় এবার সবার বিয়েটা বড় ঘরে হয়

নিয়ে ওর বাড়িতে যায়, দেখছে ওর মেয়ে একটা ছোট মাটির ঘরে থাকছে দূর তালেব থেকে ওর মেয়ে জল টেনে আনছে দেখে ও কানাচে যে আমার একটা ভুল হয়ে গেলো তোমার বিয়ে এখানে করিয়ে তবে তুমি খুশি নেই, না আমি খুশি আছি, আমার ভাগ্যে যা ছিল এতে আপনার কোনোই দোষ নেই তারপর তারপর ওকে রাজা বলে তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে নিয়ে চলে যাবো ও আসবেনা তো ওকে ছেড়ে দাও, আমি ওর সঙ্গে তোমাকে থাকতে দেব না, ও বলে আমি যাবো না, আমার স্বামী কাজে গেছে ও আসলে আমি তার পর আপনার সঙ্গে যাবো

ও বারণ করলে আমি যাবো না, সবাই অপেক্ষা করছিলো সবাই দাঁড়িয় ওর মা অনেক খাবার বের করে দেয় কিন্তু রাজা বলে এরকম খাবার আমি খাইনা, রাজা অনেক রাগ করেছে আমার বড়ো মেয়ে এরকম গরিব ঘরে অনেক কষ্ট করছে, তার পর অনেক দেড় বাদ দামা এসেছে বলছে আপনি এতদিন পর এলেন

আর আপনি পরীক্ষা নিয়েছিলেন আমি করে দিয়েছি, ও আমার ভাগ্যে ছিল তাই আমি ওকে নিয়ে এসেছি বসলে না তোমাকে আমার সঙ্গে যেতে হবে নাহলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো, বসলে ঠিক আছে আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান যা ক্ষমতা আছে আমি করতে পারবো না আমি ওর সব

আমি তোমাকে কয়েদি বানিয়ে দেব জেলখানায়, জেলখানায় থেকে যাবে ওর মা অনেক কানেন তোমাকে আমি জবান দিচ্ছি তোমাকে যেতে হবে আমাকে ছেড়ে তোমাকে রাজমহলে যেতে হবে, আচ্ছা ঠিক আছে মা বলছে তাই যাচ্ছি নাহলে আমি যেতাম না মা কে কথা দিয়েছে তাই ও রাজমহলে চলে যায়, এবার রাজমাহাল এ গিয়ে ও দেখে এখানে সব দেশের বড়ো বড়ো রাজা আছে রাজমহলে আছে, সবাই নিজে বাড়ির বিয়ে রাজাই করে দিয়েছে তার জন্যই আমি ভাবসিলাম চিন্তা করছিলাম যে আমার এতো ভালো করে নিজের মেয়েকে পড়াশুনা ভাল করে

যার কপালে যা থাকবে ওকে তা পেতে হবে সে আপনি তাকে মহলে রাখুন যা কুঠির এ তারপর তারপর এরকম এ রাজা জীবন ভোর এখানে রেখে দিলে তারা কোনোদিন কাজ করতে পারবেই না ও রাজমহলে bore হয়ে যাচ্ছে, ও তো তীর কামান এর কাজ জানে তাই মহল চালাতে জানেনা, রাজা বলছে সবাই যা করছে তুমিও তাই করো কিছু করতে হবে তুমি আমাকে এগিয়ে দেবে আমাকে এটাই কাজ আছে, খাও পিও এটাই কাজ ও বুঝতে পারছে এরকম কি করে জীবন কাটাবো, ও তো খোলা আকাশের নিচে থাকে এরকম তো পারেনা ও বললো ঠিক আছে আমি রাজমহলে থাকবো, অনেকদিন পর আসে রাজা সবক শেখাতে হবে তাহলেই তো সবাই নিজের নিজের বাড়ি এ ফেরত যেতে পারবে এরপর ছোট মেয়ের স্বামী যে রাজা ছিল সে ছোট গাও এর ছিল তার সাথে মিলে ও রাজাকে ভাবতে চায় থেকে খুশি নয় সবাই সবার বাড়িতে খুশি হবে তাই এখানে একটু একটা plan বানিয়েছে যে রাজাকে তারপর রাজাকে বাড়িতে কেউ না কেউ কিছু না কিছু চুরি হয়ে যাচ্ছে, ইটা কিরকম বেপার এরকম তো আগে কখনো হয়নি কিছু না কিছু চুরি হয়ে যাচ্ছে ভাবছে এরকম কি ব্যাপার এরকম তো হবেনা সবাই সবাই কে বসলে এরকম তো হবেনা সবাই সবাই কে বলছে ভালো করে তুমি guard তা বাড়িয়ে দাও ওখানে দরজা বন্ধ করো দেখো কথা থেকে চোর আসছে আহ ওই বড় দামাত তা সব চুরি করে একটা ঘরে বন্ধ করে রাখছিল খুঁজছে সে পাওয়া যাচ্ছেনা এবার রাজাটা অনেক চিন্তায় আছে যে আমার এখানে চুরি হচ্চে আর আমরা জানতে পারছি না কে কে করছে

আজকে আমরা যে কথাটা বলতে যাব সেটা হচ্ছে আমি নিজে hostel এর কথা বলতে চাই তা আমার hostel এ আমি ছিলাম class six আর আমি পড়তাম জহরলাল বিদ্যালয় ওকে short form এ বলা হয় JNV তো আমরা সেই school এ যখন admission নি admission আমার হয়েছিল ক্লাস তো class six এর আগে আমাদের admission নেওয়ার আগে অনেক চেষ্টা করেছি অনেক পড়েছি তো তার আগে ছিল একটা মজার একটা story আছে কিন্তু সেই time এ কারণ six এ যখন পরীক্ষা হবে তো আমি প্রায় class three থেকে পড়াশোনা কিন্তু start করে দিয়েছিলাম entrance exam এর জন্য কিন্তু মানে আমার যত আহ friends ছিল আর আমার সঙ্গে আরও যে competition এ যারা ছিল তারা কিন্তু আহ মানে আরও অনেক tuition নিত মানে আমি আমি তো ছিলাম আহ just ঘরে নিজের study করতাম তো ওটা কিছু books পাওয়া যেত তো বই পাওয়া যেত সেগুলোতেই আমি পড়তাম এবারে আমার friend রা যারা ছিল তারা tuition নিত

এবারে আমাদের কি হয়েছে যেখানে আমাদের পরিক্ষা হওয়ার কথা তহ sudden কিছু political issue র জন্য বা কিছু problem এর জন্য আমাদের আহ exam টা কিন্তু cancel হয়ে যায় cancel হয়ে যাওয়ার পরে যখন আমাদের আহ কথা ঠিক হয় যে এবার আমাদের পরিক্ষা হবে পরিক্ষা দিতে যাই জেলায় school আছে তহ প্রত্যেক জেলায় যে school টা থাকে তাকে জেলা school বলে তহ সেই জেলা school এ আমরা পরিক্ষা দিতে যাই ওখানে পরিক্ষা দিতে গিয়ে দেখি আমাদের যে center ছিল সেই center এ minimum সাড়ে সাত হাজার student পরিক্ষা দিতে এসেছে sorry সাড়ে সাতশোর ওপর student তহ ওটা just আমাদের জেলা এভাবে অনেক জেলা আছে total আমাদের এ পরীক্ষা দিয়েছিল প্রায় সাড়ে ন হাজার লোক কিন্তু এই সাড়ে ন হাজারের মধ্যে chance কতজন পাবে only forty এবার পরীক্ষা ধক ও পরীক্ষা দেওয়ার আগে ওখানে কিছু মেয়ে আছে মানে কিছু family friends বা

কি পরেছে এই ঘরে পরেছে অর জেঠু দেখিয়েছে ও নিজের থেকেই পরছিল ব্যাস বাবার বন্ধু বলছে তা আমার মেয়ের তহ আটটা teacher ছিল আটটা tuition তহ এইভাবেই tuition নেওয়ার পরেই তহ আমার ওখানেই কিন্তু moral down যাহোক তখন ছোট ছিলাম class six এ ছিলাম five এ ছিলাম তহ অতটাও ego বা অতটাও mentally মানে down হয়নি কিন্তু খারাপ লেগেছিল এবার যখন পরীক্ষা দি পরীক্ষা দেওয়া হল এবার পরীক্ষা তা কি যান OMR sheet তো ওটা আমার first time আমি OMR sheet এ পরীক্ষা দিচ্ছি এর আগে আমি কনদিন OMR sheet এ পরীক্ষা দিই নি তহ ওখানে পুরো circle তা কে না one two three এভাবে লিখতে হতো আমি আমি যখন ঘর এ practice করতাম তখন আমি কিন্তু A B C D করে করতাম কারণ আমার কাছে A B C D type এর ই paper ছিল আমি কিন্তু ওই practice এর জন্য ভুল করে কিন্তু আমি OMR sheet এ first তিনটে question first তিনটে question আমিও কিন্তু A B C দিয়ে দিয়েছি তারপর থেকে one two three দিয়ে লেখা করেছি exam শেষ হল exam শেষ হয়ে আহ বেরিয়ে এলাম তহ exam চলাকালীন exam চলাকালীন কি হয়েছে আহ যখন একটা যে teacher যে guard দেয়

then পরীক্ষা দেওয়া হল পরীক্ষা দিয়ে বেরিয়ে এলাম পাপাকে বললাম যে বাবা এরকম হয়েছে A B C হয়ে গেছিল প্রথম তিনটে বাবা বলল আর তহ কিছু করার নেই ভুল হয়ে গেছে হয়ে গেছে আর কিছু করা যাবে না তো এই করতে করতে কিন্তু ঘর চলে গেলাম বা একটু মিষ্টি মিষ্টি খেলাম ছিল মা ও ছিল মাও ছিল সাথে পাপা মা দুজনেই তো আমরা যাই ঘর যাই ঘরে গিয়ে কিন্তু just normally হয়ে যাই ভেবেই নিয়েছিলাম দেওয়ার হবে না এবারে কি আমাদের যেখানে আমার বাড়ি যে গ্রাম সেই গ্রাম থেকে একটা দাদা কিন্তু ওই school এ already কিন্তু পড়তো তো আর তার তার বাবা আমার বাবার friend type ছিল সহপাঠী নয় কিন্তু গ্রামের দাদা type এর তো সে তার ছেলেকে দেখার জন্য school যায় এবারে আমরা তো বাবা তো ভেবে নিয়েছে যে আর হবেনা তো ওর বাবা হয়তো মাথা ঘামাইনি তো তার বাবা মানে আমার যে friend তার বাবা নিজে স্কুলে যায় নিজের ছেলেকে দেখার জন্য ওখানে গিয়ে ওখানে একটা notice board থাকে notice board লেখা থাকে যে যে new student যারা এই batch এ যারা admission হয়েছে বা যাদের marks sheet এতে নাম এসেছে বা যাদের chances হবে তাদের নাম লেখা আছে ওখানে পরে এক নম্বর চার নম্বর এই করতে করতে ষোল নম্বরে কিন্তু আমার নাম থাকে ও ওর বাবা আমার বাবাকে প্রায় সন্ধ্যা বেলা কিন্তু phone করে ঘটনাটা বলে এবারে আমার ঘরের situation টা কেমন একটু বলি আমার ঘরের situation টা এমনই আমি ঘরে আমাদের ঘরে আমার মা parlor চালায় বাবার cosmetics এর দোকান আছে

আমরা দুজন হালকা ফুলটা কিছু কথাবার্তা বলছি সন্ধ্যাবেলার পুরো time খুব জোর সাড়ে পাঁচটা বা ছটা এরকম করে হবে বাবা সন্ধ্যে দিচ্ছিল সন্ধ্যে দেওয়ার সময় বাবা কিন্তু উপরে মানে দোতলায় যায় ঠাকুরকে পুজো করার জন্য বাবার কাছে phone থাকে তো phone আসে এবারে gate টা আমাদের মানে সদর দরজা বলবো না দোতলা যাওয়ার middle এ একটা gate থাকে তো সেই gate টা কিন্তু ভেজানো ছিল

আমি tension এ আছি যে আমি কিছু ভুল করেছি আমি মার খাবো আজকে কারন আমি রীতিমত বাবার কাছে মার খাই সেটা কোন একটা factor নয় কিছু হলেই বাবার কাছে খুবই বেশি মার খাই আর অতিরিক্ত বেশি মার খাই তো সেই ভয়টা আমারই ছিল আর ওই পাঁচ second বা চার second বাবা থেকে আমার কাছে এসে পৌঁছাবার পর্যন্ত ওই চার second এরমধ্যে আমি মনে হয় নিজের এক বছরের পুরো history আমি দেখে নিলাম যে আমি কি ভুল করেছি কি ভুল করিনি সব মাথায় আমার চলে এলো বাবা এলো এসে চিল্লিয়ে আমাকে তুলে ধরল একদম আকাশের দিকে একটু ছুড়ে বলল বলল ব্যাটা তুই পেয়ে গেছিস পেয়ে গেছিস তুই chances হয়ে গেছে তো ওটা এতটাই জোরে বাবা এতটাই excited হয়ে বলল যে আমাদের পাশের চায়ের দোকান আছে সেখানেও লোকজন বসেছিল তারাও শুনতে পেল তারাও শুনতে পেল আমাদের পাশের বাড়ির একজনের জানালা আমাদের দোকানের সামনেই খুলে তো সেও জানতে পারলো যে কি হয়ে গেল ঝগড়াঝাটি চলছে ছেলেকে মারছে কিনা তো সবাই ধুমধাম করে দৌড়াতে দৌড়াতে সবাই চলে এলো পাশের বাড়ির লোক সামনে বাড়ির লোক পাশে দোকানের লোক দু তিনটে লোক ওখানে wait করছে সবাই এক জায়গায় চলে এলো যে কি হয়েছে ছেলেকে মারছে কি জন্য এত চিল্লাচিল্লি হচ্ছে কি জন্য suddenly কি করে দিয়েছে এসে দেখছে কি বাবা প্রচন্ড খুশি হয়ে গেছে আমার chance পেয়ে গেছে আর ওখানে chance পাওয়া সত্যিই একটা dream কারণ আমরা যে family background থেকে আসি যেখানে কষ্ট করে পড়াশোনা পড়ার পরে আমরা যে একটা ভালো জায়গা যখন পাই তখন আমরা ওখানে free of cost government থেকে আমরা যখন পরি যেখানে central government funding দেয় সেটা খুবই স্বপ্ন আমাদের কাছে আমাদের কাছে সেটা

কালোজাম এটা কিন্তু গোলাপ যেমন একদমই নয় west bengal এ কিন্তু গোলাপ যেমন আর রসগোল্লা sorry গোলাপ জামুন আর কালো জাম কিন্তু একটু আলাদা দেখতে same লাগে taste একটু আলাদা স্বাদ একটু আলাদা যাইহোক এই মজা মস্তি হলো তারপরে কাজ শুরু হয়ে গেল চিঠি এলো আমাদের ঘরে আমরা চিঠির উত্তর দিলাম কি কি জিনিস নিয়ে যেতে হবে সেই সব জিনিস সমস্ত কিছু সব কিছু করার পরে আমাদের তহ class five কেমন করে বাবা মাকে ছেড়ে সাত বছরের জন্য থাকতে পারবো ওখানে class five six seven eight nine ten কেমন করে থাকব sorry eleven twelve যাই হোক অতটা চিন্তাভাবনা করিনি তখন হয়তো অতটা চিন্তাভাবনা করার আমাদের বুদ্ধিও ছিল না তো just একটা আনন্দ ছিল মনে একটা হাসি ছিল আর একটু হালকা একটু দুঃখটা ছিল দুঃখ in the sense ঠিক দুঃখ নয় কেমন একটা ভয় কেমন একটা tension কেমন একটা দূরে যাবার একটা কিন্তু এই সমস্ত জিনিস যখন আমরা school পৌছালাম যখন আমার মতনই অনেক জনকে দেখতে পেলাম এখানে প্রায়ই

সবাইকে দেখলাম সবার মধ্যেই একই রকমের ভয় ভালোবাসার সবকিছু মেয়েরাও ছিল মেরা কিন্তু অনেক কাদছিল যে ওদের বাবা-মা চলে যাচ্ছে কি জানো আমার কান্না পায়নি আমি কাঁদিনি তো আমার যে দাদাটা ছিল যে চেনা পরিচিত তো সে এলো সে কিছু বলল যে এটা দেখবে বা এটা রাখো এই জিনিসটা ওই জিনিসটা এটা ওটা অনেক কিছু জিনিস বলল টাকাপয়সা সাবধানে রাখার জন্য তো বাবা মা চলে গেল আমাদের প্রথম দিন আমাদের প্রথম রাত কেমন কেটেছে বাবা মাকে ছাড়া ওটা শুধু আমরাই জানি তাও class five এ

ষোল জনে ওখানে senior ছিল junior ছিল তো আর আমরা তো সব জায়গাতেই junior ছিলাম class six এ admission নিয়েছিলাম আর হ্যাঁ আরেকটা কথা বলি এখানে একটা কিন্তু মজার কথা আছে

তো এটাই একটা আনন্দ আছে যে তাই সতেরো হাজার না আট ন হাজার লোকের মাঝ থেকে আমি নিজেকে ষোল number rank করতে পেরেছি আর এমন নয় যে আমি অনেক আহ মেধাবী মানে আমি মেধাবী আমি আমি ছেলে ছিলাম আমি এমন নয় যে এতদিন খুবি brilliant student ছিলাম না normally ছিলাম আমি average student ছিলাম এবারে ওখানে class শুরু হয় আমাদের class শুরু হয়ে যায় তারপর ওখানকার খাবার দেওয়া morningPTmorning এ আমাদের পাঁচটার সময় উঠতে হতো ঘুম ভাঙছে না আমাদের senior রা আসতো তো এই আমাদের ওঠাচ্ছে senior যা প্রথম কিছুদিন কিন্তু আমাদের খুবই ভালো করে রেখেছিল আমাদের কিন্তু ওই দুঃখটা বুঝতে দেয়নি এটাতে আমি খুবই আমি ভালো জানাই but আমাদের আমাদের hostel দু type এর ছিল একটা junior hostel একটা senior hostel junior hostel এ আমরা class six to eight থাকতাম and then senior hostel এ nine to twelve হয়ে যাই এবারে junior hostel restriction অনেক বেশি থাকে তো senior রাত একটু কম ragging করে but আমাদের এ কিন্তু অনেক ragging হয়েছে আর এই কথাটা আমাদের ragging যেটা হয়েছে সেটা আমি next story তে বলব আর খাবার খাওয়ার কিন্তু মোটামুটি থাকতো খাওয়ার প্রথম প্রথম ভালো লাগতো কিন্তু খুব একটা এমন নয় যে খুবই ভালো